এই ছবিতে একটি ছোট্ট মাঠে মাঠকে দেখানো হয়েছে। যে মাঠের নিচে সবুজ রঙের সুন্দর সুন্দর কচি কচি ঘাস।

বাড়িটির বা- কাছে রয়েছ সবুজ সংঘের কিছু লম্বা লম্বা গা--